না না সকালে উঠে আমি generally free ই থাকি কিন্তু এই মুহুর্তে একটু চাপে আছি সেইজন্যে আমাকে করতে হচ্ছে. project টা কিসের? college এর? না কোনো office এর project? office এরই project.

আমিতো সকালবেলা উঠলাম ঘুম থেকে, দিয়ে তারপরে হচ্ছে একটু breakfast করে তারপরে ছাদে এসে কথা বলছি.

তো ত~ তুই এখন তাহলে company আ তারপরে college দুটো একসাথে কিভাবে manage করিস? কখনো pressure লাগেনা খুববেশী? pressure হয়ে যায় exam time এ. তখন একটু তো manage করতেই হয় এই দুটো দিক যে balance করাটা একটুখানি চাপেরই তবুও দেখ সবাইকেই করতে হয় কোনো না কোনো দিক দিয়ে. হ্যাঁ, তারপর তুই তো একাই থাকিস একা থাকিস মানে তো আ রান্না বান্না কাজ বাজ সব নিজের কাজ সব একা একাই করতে হয় না. হ্যাঁ, defenately একা য়াম একা থাকি যখন নিজের সমস্থ দায়িত্ব নিজেকেই করতে হবে. সেটা আমার কাছে বিশেষ চাপের মনে হয়ও না. actually আমি self help এ খুবই বিশ্বাসী. আচ্ছা. আচ্ছা. তো তোর সবকিছু রান্না বান্না সবকিছু নিজেই করিস. একা একদম.

তো তর daily routine টা কিরকম হয়, সকালবেলায় উঠে কি করিস?

হালকা উম উম চা biscuit type এর খাই. হম তারপর?

duty বেরই সাড়ে নটা থেকে পৌনে দশটার ভেতরেই. আচ্ছা আচ্ছা, গিয়ে তারপরে office এ তো প্রচন্ড pressure থাকে. না, office এ সবদিন pressure থাকে সেটা বলবো না. কিছু কিছু time pressure থাকে যখন যেরকম situation থাকে. আচ্ছা, তারপরে আহ স উম office থেকে ফিরে তারপরে কি করিস? পুরো সন্ধেটা তো একাই থাকিস. বন্ধু বান্ধব তো থাকেনা কেউ সাথে বল্লি, একাই থাকিস. না, সন্ধের দিকে ফিরে নিজের কোনো কাজ থাকলে নিজের কাজ করি. রাত্রিবেলার খাবারের কিছু ready ready করি. আর তারপর নিজের মতো time কাটাই. নাহলে কখনো বন্ধুদের সাথে কথা বলতে ইচ্ছা হলো over phone ই হয়. নাহলে গল্প বই. যেদিন যেরকম ইচ্ছা হয়. কোনো fixed schedule আমি রাখিনি. বাধাধরা নিয়মের মধ্যে আমি কোনদিন মানে থাকতে পারিনি.

shedule শেষ পর্যন্ত আর হয়না. আচ্ছা. তারপরে আ তোর মানে কাজের মানে তোর company র যে কাজ টা ওটা কি type এর কাজ হয়? মানে তোকে কি করতে হয় exatly গিয়ে?

আমি actually ওখানে quality control executive. ঠিকআছে.

তা, আমি main manufacturing unit এই থাকি.

manufacturing unit এই আমি dry food এর quality parameter যে সমস্ত আছে আমাদের main উপর under এ যেগুলো quality parameter আছে সবই আমাকে দেখতে হয়. acidity, per oxide value, এইরকম .

physical parameter structure, color সব কিছুই মানে এটা confidential কেন মানে আ এটা বলে দিলে কি হচ্ছে কোনো problem আছে? customer দের কাছে? problem না প্যা~ parameter গুলো con~ confidential নয়, আমরা~ আমরা কত~ কতটা রাকছি. কতটা set করছি. কি gread এর কি মাল চালাচ্ছি সেইগুলো confidential. তারপর বাড়ি আসিস মানে কখন? আঁ বাড়ি তো তোর duty হয় আট ঘন্টা আট ঘন্টা পরে আমাদের main দশটা তো ছটা আমরা maintain করি. না না মানে তুই তো ওখানে rent এ থাকিস না, তো বাড়ি যখন আসিস বাড়ি কিরকম আসিস মানে কিরকম gap এ আসিস বাড়ি? বাড়ি আমার sunday থাকে off কিন্তু উম প্রত্যক sunday তে বাড়ি যাওয়া টা সম্ভব হয়ে ওঠেনা. কারণ বাড়ি এখান থেকে আমার মোটামুটি train এ যেতে পাঁচ ঘন্টা লাগে.

তো কোনো দরকার থাকলেই আমি বাড়ি যাই. নাহলে খুব একটা আমি বাড়ি যাই না. ও আর বাড়িতে কে কে আছে তোর? বাড়ি~ বাড়িতে family আছে. বাবা মা দাদু. আচ্ছা.

আমার বাড়িতে মা আমার তো join family মা, বাবা, ভাই, কাকু, কাকিমনি সবাই. তারপরে আবার ও ম য়া কেউ চলে আসলে আরো বেশী. এখন তো বাড়ীতে কাজ ফাজও চলছে মানে preparing এর কাজ চলছে পুরো বাড়ির অবস্থা পুরো খারাপ. সবাইকে একসাথে থাকতে হচ্ছে. আচ্ছা, তো এটা তে অসুবিধা মনে হচ্ছে নাকি ভালো? আজকালকার দিনে তো join family পাওয়াই যায়না.

join family এর যেরকম advantage আছে ওরকম disadvantage ও অনেক আছে. যেমন কি আ মানে যেমন আমাদের exam এর time এ সবথেকে problem হচ্ছে exam time এ. exam এর time এ আমি যখন school এ পড়তাম তখন যদি কোনো কিছু বিয়ে বাড়ি বা এমন কিছু অনুষ্ঠান বাড়ি হয়ে গেলো ব্যাস হয়েগেলো. আর পড়াশুনা মাথায় উঠে যেতো. আর, নাহলে advantage হচ্ছে যে কি সবার সাথে মিলেমিশে থাকা আমার তো ভালোই লাগে. মানে কিছু দিয়ে কোনদিনও মনে হয়নি যে আমার

কখনো bore feel করতে হয়না আমার তো মনে হয়. হ্যাঁ, আমি কখনো bore feel করিনা মানে এত আ even আমি বাইরে থাকে যখন মানে আমি যখন চলে যাই college এ তখন আমার বাড়ির জন্যে মন খারাপ করে. কি বাড়িতে এই এই হচ্ছে আমি থাকতে পারছিনা. এটাই হয়. দ্যাখ, আমার শুনে ভালো লাগলো এতদিন পর যে, এখনো পর্যন্ত join family তে মানে join family ব্যাপারটা এখনও উম মানে অস্থিত্ত রেখেছে কার না কার বাড়িতে. হ্যাঁ, জ~ join family তে এটা একটা মানে খুব ভালো দিক আছে যে আ মানে কোনোদিনও একা লাগেনা. তারপরে কোনো ম এ কোনো problem হলে যে সবাই এসে help করে এটা একটা ভালো ব্যাপার. হম তারপরে, ওখানে join family র আর একটা advantage আমাদেরও আগে join family ছিল. ইদানিং সবাই যে যার উম এতে ভাগ হয়ে গেছে সেটা আগে একটা ছোট্ট জিনিস ও যেমন সবাই মিলে ছো~ একটু একটু ভাগ করে খেতাম সেটা হয়তো একটু একটু পেট ভরতো না, কিন্তু মন তো ভরতো সবাই মিলে একটু একটু করে হলেও ভাগ করে খাওয়া হতো. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তারপরে তোর office কটা থেকে? তুই তো দশটা থেকে চলে যাস না তারমানে তো time হয়ে এসেছে.

নটা থেকে ready হওয়া আরম্ভ করি. স্নান bathroom সবকিছু সেরে খেয়ে দেয়ে আমার আমি যেখানে rent এ থাকি ওখান থেকে office টা খানিকটা দুরে আছে.

সেইক্ষেত্রে আমার সাড়ে নটা থেকে পৌনে দশটার মধ্যে বেরিয়ে পড়তে হয়. হম হম.আচ্ছা. তারপরে next কবে বাড়ি আসবি? বাড়ি আসবো সেটা এখিনও date fixed হয়নি. তবে বাড়ি আসবো. তুই কি এখনও বাড়িতেই আছিস?

এতদিন পর বাড়ি এলি তারপরে আবার join family মজায়~ মজাটাই তো আলাদা. কেমন enjoy করছিস বল. হ্যাঁ এম enjoy হচ্ছে এখন একটু অসুবিধা আছে. কারণ কি বাড়িতে কাজ বাজ চলছে. তাই জন্যে একটু অসুবিধা চলছে. কিন্তু, তাও ভালই লাগছে সবাই একসাথে আছি. এখন আ পুরো মানে

এতদিন তো hostel এ থাকতিস hostel এর খাওয়া দাওয়া ছেড়ে এতদিন তোর বাড়ির খাওয়া দাওয়া বাড়ির রান্না খাচ্ছিস মায়ের হাতের রান্না এটার feelings টা কেমন? এটা তো মানে বলে বোঝানো যাবে না. hostel এ বোধহয় কোনদিন ঠিক করে খেতামই না. বাড়িতে এলে যে খাওয়াটা হয় ওটা hostel এ হয় না.

হম হম তুইও ভালই বুঝতে পারবি কেন কি তুই একা,

হম ঐবারে এটাই হচ্ছে problem যে আবার চলে যেতে হবে কালকে

হম কালকেই চলে যাবো. কালে আমার এগারোটা train আছে. কালকে যাবো. আচ্ছা. তো বাড়ি থেকে ওখানে shift করবি ওখানে গিয়ে আবার একটা চেনা মানে বাধা ধরা schedule এর মধ্যে হাঁটতে হবে. তো সেই সেই ব্যাপার গুলো কিভাবে manage করিস? ওখানে তো আবার সমস্থ রকম বন্ধুদের সাথে আলাদা পরিবেশে সেটাও একটা আলাদা মজাদারি. হ্যাঁ, মানে মজাদার লাগে ভালই লাগে hostel life টা এক এক সময় খুব enjoy করি. বন্ধু থাকা খাওয়া মানে খাওয়া দাওয়াটা বাজে হলেও মানে হয়ে যায় manage কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু কিছু situation আসে তখন তখন মনেহয় বাড়িটাই ভালো ছিল. এরকম. উম এবারের hostel এর life style বা routine বলতে সকালে আমি আহ ঘুম থেকে উঠি ওই আঠটা. আঠটার দিকে ঘুম থেকে উঠে যাই. আঠটায় উঠে আ ready ফেডি হয়ে একটু break fast করে আমি class এ যাই. class এর দুটো পরপর class থেকে পুরো. বারোটা পয়তাল্লিশ পর্যন্ত. এবার বারোটা পয়তাল্লিশের পর আমি হচ্ছে, উম ওই একটু টুক টাক ঘোরা ফেরা করে দেড়টার সময় খেয়ে নি. খেয়ে নিয়ে এবার আমি পরের time তাতে আমার class থাকেনা second half এ. কিন্তু কিছু না কিছু কিছু না কিছু দিতেই থাকে. হয় assignment, নাহলে project work নাহলে কিছু থাকে এরকম করে সন্ধে হয়ে যায়. সন্ধে হয়ে, হলে snacks খাবার পরে উম সন্ধেবেলাটা একটু self study র time থাকে ওই time টা একটু self study করি আমি. গিয়ে তারপর আবার নটা বাজলে খেয়ে নিয়ে রাত্রিরে এসে একটু self study ব্যাস.

মানে, মাঝখানে মাঝখানে time গুলোতেই হয়ে যায়. খেতে গেলে বন্ধুদের সাথে আড্ডা গল্প ফিরে আসার সময় college থেকে ফিরে আসার সময় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওই stress বলতে কি stress ওখানে আলাদা করে মানে রেব বা feel করবো সেই time টাও হয়না. এতটাই busy থাকি.even কোনো কোনো সময়ে এরকম busy schedule টা ভালো

হ্যাঁ busy schedule ভালো কেন কি মানে তাহলে আর কোনো মানে problem টা বড় করে দেখা হয় না ওই schedule এর মধ্যেই চলতে থাকে আর কি. ওটাই মানে কোনো other চিন্তা ভুলভাল মানে উল্টো পাল্টা চিন্তা করারমতো time টা থাকেনা তো খালি উল্টো পাল্টা চিন্তা হবেনা. নিজের কাজটা নিয়েই busy থাকবি. হ্যাঁ হ্যাঁ ওটাই হচ্ছে মা~ মানে একটা ভালো দিক. busy schedule এর এটা একটা ভালো দিক. আমি আ stress তাকে কোনদিনও আলাদা ভাবে দেখিনি. এরকম হয়তো class থেকে বেরোনোর পর ভালো লাগছেনা একটু গিয়ে ice cream খেয়ে এলাম একটু গিয়ে ফুচকা কেয়ে এলাম. এটাতেই stress relieve হয়ে যায়.

হ্যাঁ হ্যাঁ একদম একদম সেটা তোর কাছে হতে পারে. কিন্তু আ~ আরো অনেকে অনেক অন্য কোনো ভাবে stress relieve করতে পারে. অনেক এ গান সোনে সবার কাছে মানে type টা আলাদা গান শোনা অবশ্যই ভালো, গান আমিও শুনি. stress ওটাতে অনেকটাই relief হয়. but ওই আলাদা ভাবে যে গান শুনবো ওটা নয়. হ্যাঁ হয়তো বন্ধুদের সঙ্গে গল্প করছি গানও সাইডে চলছে, এরকম আচ্ছা, multi tasking এই যে বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে পাশে গান চলছে গানটা ভালকরে শুনতে আমার ক্ষেত্রে বলছি না আমি ভালো করে না গানটা enjoy করতে পারি না গল্পটা enjoy করতে পারি তাই আমি multi tasking এ খুব একটা বিশ্বাসী নই.

বন্ধুদের সাথে আমি যখন বন্ধুদের সাথে ম~ মানে আমি যখন বন্ধুদের সাথে face to face গল্প করতে বেরই আড্ডা মারি কেউ মানে phone ঘাটলে আমার একটু iterative লাগে.

সবাই যে যার আমরা ঘাটি

কিম্বা সামনা সামনি face to face যখন আছি face to face গল্প করাটাই better. হ্যাঁ phone আমরাও ঘাটিনা. উম মানে গান চলে হয়তো কিন্তু phone ঘাটিনা. মানে বন্ধুদের সাথে আর উম তোদের ক্ষেত্রে কি হয় বন্ধুদের সঙ্গে অনেকদিন পর পর দেখা হয়, এবার আমি hostel এ থাকলে আমাদের সাথে ওদের রোজ দেখা হচ্ছে. মানে class এ দেখা হচ্ছে, hostel এ দেখা হচ্ছে. তো আলাদা ভাবে ওরকম করে গল্প করাটা নয়, এমনই আমাদের daily routine নিয়েই কথা হয় যেমন আমি তর সাথে daily routine নিয়ে কথা বলছি ওরকম ওদের সাথেও সা~ সারাদিন কি কি করলাম না করলাম এই নিয়েই কথা হয় আর কি.

না শরীর ভালো রাখার জন্যে আমি কোনো step নি না এটা হচ্ছে ঠিক কথা. এটার জন্যে আমি বাড়িতে বোকা খাই. রাখতে হবে. সামনে গরম আসছে. enough জল খেতে হবে. main এটাই. হ্যাঁ, but আমি সত্যি নিজের নিজের মানে ব নিজেকে ভালো রাখার জন্যে যে বা নিজেকে হচ্ছে ঠিক রাখার জন্যে যদি কিছু বলা হয় তাহলে সেটা আলাদা ভাবে কিছুই করি না. ওটা একটা করতে হবে যার জন্যে আমি মায়ের কাছে খুব বোকা খাই. সেটা একটা main. এবারে হচ্ছে নিজের মন ভালো রাখার জন্যে কিছুটা time মানে নিজেকে দেওয়া উচিত.

একদম একদম এটা আমিও মনে করি. আর মন ভালো থাকার সাথে সাথে শরীরটাও ভালো রাখতে হবে শরীর ভালো থাকলে তবেই মনটা ভালো থাকবে. দুটোই একে ওপারের সাথে জড়িত. হ্যাঁ হ্যাঁ একদম এটা ঠিক কথা. তারপরে তুই এখন কি রে তোর তো নটা বেজে গেছে মানে তোর তো time হয়ে যাচ্ছে না.

আচ্ছা.

ফিরবো সন্ধেবেলা ছটার দিকে. আর মাঝে নিশ্চয় lunch break থাকে? হ্যাঁ, lunch break থাকে এক ঘন্টা. আচ্ছা, ঠিক আছে তাহলে, লা~ lunch break এর সময় কথা হবে.

ঠিক আছে? হ্যাঁ, ফিরে এসে যদি time পাস তো call করিস.

হম টা টা

hello সঙ্গীতা?

হ্যাঁ, কেমন আছিস? আমি ভালো আছি। তুই কেমন আছিস? ভালো আছি। একটু শরীরটা খারাপ খুব একটা ভালো নেই। কিন্তু,

এমনি মানে এখন weather এর জন্য একটু শরীরটা খারাপ যাচ্ছে। আহ তো আমি phone করলাম তোর শরীর খারাপ বলে phone করলাম। আ কী হয়েছিল?

বলিস না, গলা নিয়ে খুব ভুগছি। গলা নিয়ে, পেট নিয়ে সব নিয়ে .

তাই জন্য এই অবস্থা। হ্যাঁ এই সময়টা ভীষণই খারাপ একটা সময়। আহ মানে যখন আবহাওয়াটা ভীষণই খারাপ থাকে না সবারই এই সময় শরীরটা ভীষণ খারাপ করে। পেটের সমস্যা হয়, তারপরে আহ অনেক রকম ঠান্ডা, কাশি, জ্বর এ সমস্ত সমস্যাও হতে থাকে।

ঠান্ডাটা লেগেই তোর গলা একদম অবস্থা খারাপ হয়েগেছিলো। যেও দেখাচ্ছি সে বলছে আর কিছু করা যাবে না যা অবস্থা দাঁড়িয়েছে।

একজন ডাক্তার পেলাম উনি আহ homeopathic ডাক্তার। জানিস তো আমাদের বাঙালিদের সব কিছুতে homeopathy সাহারা, এই homeopathy তেই তোর অনেকটা ঠিক হয়েগেছে। সময় লাগবে কিন্তু তো ঠিক হয়ে যাবে। তাহলে এখন কেমন আছিস ? আহ ভালো আছিস ? কারণ

আসলে অনেক সময় এ সমস্ত অসুবিধাগুলো আমাদের আহ সম্মুখীন হতে হয়। তাই না ? তো খায়াদাওয়াটাও একটু ঠিকঠাক ভাবে করিস।

এড়িয়ে চলতে হবে। নাহলে আমাদের এই এই ধরণের সমস্যার সম্মুখীন হতেই থাকতে হবে। আর এখন ডাক্তাররা যে ধরণের ভাব যেভাবে আমাদের সচেতন করছে, কিন্তু আহ বেশি তো ওষুধ খাওয়াও তো ভালো না না? বেশি

ওষুধ খেয়ে খা~ খাই তো সেটাও তো আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক তাই না?

সবসময় একটুখানি সময়ের সাথে সাথে একটু আমাদের আহ দিনকালের সাথে সাথে আমাদের একটুখানি আহ নিজেদেরকেও একটুখানি সাবধান এর সাথে চলা ফেরা করতে হবে তাই না ? যেমন

শরীরচর্চা করলি। শরীরচর্চা করিস তুই না করিস না একদমই ? না রে সেরমভাবে না। শুনলাম তুই নাকি অনেক ওজন কমিয়েছিস। একটু বল না কিভাবে কমালি, কিভাবে শরীরচর্চা করছিস? আরে শরীরচর্চা বলতে কি বলতো সেরকম কিছুই না। সকালবেলা একটু তিরিশ মিনিট হাঁটছি, একটু খাচ্ছি, আর ওই আহ মানে আমাদের যে আ এমনি খোলা হাতের যে শারী শরীরচর্চাগুলো হয় একটু যোগব্যায়াম, আহ একটুখানি আহ দৌড়ানো। তো এইসমস্ত জিনিসই একটুখানি আমরা করছি। মানে হাঁটতে হাঁটতেই একটুখানি আমরা আহ যে খোলা হাতের যে যে আহ শরীরচর্চাগুলো হয় সেগুলো আমরা করছি।

হ্যাঁ, না না নিজে নিজেই করছি। আহ দ্যাখ এখন মানে যদি কোনো যোগব্যায়াম কিমবা কোনোরকম যদি আহ কোনো যোগাসনে কোনো, আমরা যদি শিক্ষক রাখি তো সে প্রচুর টাকার ব্যাপার। এখন আজকাল তো,

অনেক ধরণের আহ যন্ত্রও বেরিয়েছে, এই সমস্ত বা মানে এমনি না হেঁটে তুই যন্ত্রের মাধ্যমে হাঁটতে পারবি। তো এই সমস্ত

কিছু আজকালকার বেরিয়েগেছে। তো সেতো আমরা করতেই পারি। কিন্তু কি বলতো সেই ওখানে যাওয়া, সেখানে নানারকম প্রশিক্ষলোকদের আলাদা আলাদা রকমের তোর ইয়ে থাকে মানে অনেক ধরণের টাকা পয়সা দিতে হয় না তাদের কে?